তোমার মাকে তুমি একটা কথা বলবে যে তুমি আমাকে নিয়ে যতই চিন্তা কর তোমাকে একটা কথাই বলে রাখছি যে আমি বিয়ে বিয়ে করছি নি বাপকে এই কথাটা বলতে আমাকে বলল যে কুড়ি হাজার টাকা কেন সব টাকায় তো তোর কোন কথাটা বলতে ওই মা আমায় কুড়ি হাজার টাকা দেবে ও এখন তোমার বাবা বলেছে এই কথাটা

তোমার কথা তো বলা ভুল হয়েছে এখানে। আমি তো বলি সারা জীবন গান্ডু

যে সব মেয়েরাই বিয়ে করছে। আমাকেও বিয়ে করতে হবে এরকম কথা কোথাও কি লেখা আছে এমন বিয়ে করে কি লাভ হম ভুল তো তোমার

হম তারপর বিয়ে করবো কি হয়েছে কি হয়েছে যে কটা মেয়ে বিয়ে করেছে

যে কটা মেয়ে বিয়ে বাড়িটা খাই সে কটা মেয়ের বিয়ে ঘরটাই আর হবে নি ওই জন্য আমার এখন বিয়েও হবে না যে কটা মেয়ের বিয়ে বাড়ির যখন নিমন্ত্রণ হবে না অনুষ্ঠান আর হবে না ওইসব ভেবে আর লাভ নেই তো ওই জন্যই তো বলছি সেই জন্য আমার বিয়েও এখন হবে না অত ভেবে লাভ নেই তুই আজকে খেলিসনিস খেলতাম এই কাজটা জমা দেবো বলে আজ খেলিনি তো এক ঘণ্টাটাও time লাগবে না।

এক ঘণ্টা time লাগবে উহ হম ষাট mintes তো ও বলছে ও আমাকে দুপুরবেলা বলছে তুই আমাকে কাজবাজ দিস নি খেতে বসেছে তোর মা তো এসব বিষয়ে ভালো গে যায় ভালো তোর মা ও গল্প করে ভালো

বলছে তখন আমার মুখের দিকে তাকিয়ে আছে। মাসির সাথে ভালোবেসে গ্যাজাতে পারে

ওর আগে বেশি আমার চিন্তা হয়ে গেল ওকে যদি বলতাম আমার সাথে কর ও এক ঝটকায় রাজি বলছে তুই কার সাথে করছিস আমি বলছি উম সায়নের সাথে। ওর বদলে আমি ফ্লিপকাত টা ঘাঁটছি ও ফোনটা আমার দিকে দেখছে। ও মনে হয় ও দেখছে আমি কিছু বলিনি। তোকে নিয়ে কি আমার কি আর দরকার আছে? তুই যেখানে ছেড়ে দিয়েছিস তোকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারব আমি তার থেকে দরকার নেই।

ওর তোর মাথায় বুদ্ধি প্রচুর নে বুজ ও সঙ্গে সঙ্গে তুই কি বলছিস ও মাথা থেকে মাথা বুদ্ধি বাড়িয়েছে উম তোমাকেও ঠুকতে হবে না না ওর মত আলু করতে হবে আলু করতে হবে দুজনে দুটো

শুধু মাথাটাই আলু করলে হয় হম করবে ঠিক আছে কাটছি

তুই এরকম গলা ঝাকড়া দিয়ে hello বলিস কেন?

I am a sunflower, a little funny তাই বলে হেসে দিবি? এটা শুনিস I am a sunflower a little funny, If I were a rose maybe you'd want me কে বলেছে? কি সুন্দর গানটা! আহা হা হা। আমি তোকে শোনাবো কোনোদিন কোনোদিন। আমি তোকে link পাঠিয়ে দিচ্ছি দাঁড়া।

ও আচ্ছা। এখন কে শুনতে বলেছে? পরে শুনবি।

তুই কি গান~তুই কি সিনেমাটা দেখেছিস? আহ cinema টার নাম হচ্ছে Sieana Burgess is a looser আচ্ছা তাহলে দেখ এইটা সেই cinema র গান। cinema~ cinema Sieana Burgess is a loser Sierra ভুল বললাম Sierra Burgess Is a Loser Siearra Burgess Is a Loser দেখেছিস

এই তুই এক কাজ করতো খক খক করে কাস জোরে জোরে। একটুখানি থাকবে? ওরে বাবারে বাবারে বাবা।

Noah, কি cute না কাশ আমারও একটা Noah র মত boyfriend হত। আমি একটু day dream করি। একটু day dream করার কি আছে বল? একটু day dream তো আমরা করতেই পারি। we are humans আজ~আজকে কি যেন বেশ একটা দেখছিলাম আমি? ও আমি Doctor Strange এর storyline টা পড়ছিলাম। এই~এই একদম মানে ওই আর কি! খুব ভালো লাগছেনা। সেরকম একটা হয়নি। হ্যাঁ, সেরকমটা হয়নি শুনলাম। একটুও ভালোলাগছেনা, আমারও পোষায়নি। আমি~আমি সেই লেভেল এর expectation রেখেছিলাম Benedict এর থেকে। Benedict আমাকে হতাশ করে দিলো। একই ব্যাপার, যে storyline ~যে~যে storyline করেছে তার হচ্ছে এতটাই গুলিয়েছে জিনিসটাকে যে কি আর বলবো।

হ্যাঁ~হ্যাঁ জানি এবার mostly ব্যাপারটা কি বলত? wanda wanda উপরেই তো focus করেছে। ও ভাই রুমিয়া তো ফটাফট ঝাড়ছে একেকটা

এরকম কি করে হয়? বলে আমি তো টানা দেখছি ~ টানা দেখছি মানে টা কি? I am the Marvel Fanier । তুই কে?

উফ, কি সুন্দর বাংলা বল? কত্ত আমি তো বললাম তো তুই~তুই বাংলা থেকে english এ shift করলি তোর এতো মানে অন্য level এর।

এ আমাকে~আমাকে একটা ~আমাকে একটা jeans কিনে দেনা রে।

Mastern Hybern এর বত্রিশ DNMX এর ও বত্রিশ। না সব standard size নয়, এবার ব্যাপারটা হচ্ছে তোর ইয়ে কি বলে waist

হুম আমার hips তো forty one inches আর waist বোধহয় thirty two waist, thirty two নয় thirty four এরকম কিছু একটা হবে Hips টা আমার matter করে না? কারণ আমি তো একটু~আমি~আমি তো একটু~আমি তো একটু healthy মানুষ Waist বলেছি waist, waist হ্যাঁ hip না, হ্যাঁ হ্যাঁ hip, forty one hip, forty one

তুই~তুই এরকম ভাবে আমার খিল্লি করছিস। আমি কি তোর খিল্লির বস্তু? আমি কি তোর খিল্লির বস্তু? হ্যাঁ? অধিকার আছে আমাদের। যেটা আমি বলতে যাচ্ছিলাম, সেটা আমি গিলে নিলাম, সেটা আমি বলতে পারবোনা।

बुलबुल का बहिन आया रे

কিরকম জ্ঞান দিচ্ছে। আমিও একটা জ্ঞান দেব। শোন শোন শোন সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসাধুরা অসাধুরা অকপট। পৃথিবীর সবচেয়ে বড় দুরত্ব কো~ কো~ কোনটি জানো? না। কোনটি? না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা ঠিক নয় সবচেয়ে বড় দুরত্ব হল যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না তুমি আমাকে~আমি তোমাকে কতটা ভালোবাসি হ্যাঁ সংসারে সাধু অসাধুর মধ্যে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 বা বা বা, হ্যাঁ। কত বড় কত বড় আমি কহে নকল হীরেটি তাই তো সন্দেহ করিনা ঠিক খাঁটি। কি যে লিখেছে কে জানে? অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয়না রবীন্দ্রনাথ ঠাকুর। মনুষত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তটাই তার অধীন। সাত কোটি বাঙ্গালীর হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করোনি

আমি কি জানি! এই এই এই জন্যেই এই জন্যেই রুদ্র একে এতো পছন্দ করে। হ্যাঁ। ও নিজেকে ওই ভাবিস

আমি রুমিয়ার reaction গুলো দেখতে চাই।

একদম। আমি পড়ি? এটা কোথা দিয়ে কি পড়ছিস? শোন না ~ শোন না। যে পুরুষ অসংশয়ে

তুই তুই তুই তুই কি কিছু বুঝতে পারলি? আমি কিছু বুঝতে পারলাম না।

কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। বেলা বোস তুমি পাচ্ছো কি শুনতে? meter যাচ্ছে বেড়ে, এই public telephone এ। বাবা এ~এটা শোন ~ এটা শোন~এটা শোন, চুপ করে দাঁড়া। এটা খুব গভীর স্ত্রী জাতী কাঁচা আম ঝাল লঙ্কা হাসিস না দাড়া, চুপ কর চুপ কর দাঁড়া সাধারণত স্ত্রী জাতী কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ই ভালোবাসে যে~যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে ~সে যে কুশ্রী বা নির্ধন তাহা নহে সে নিতান্ত নিরীহ।

আমি পুরোটা পড়ে শোনাচ্ছি, দাড়া চুপ কর। Seriously বলবো। এবারে। সাধারণত স্ত্রী জাতী কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সেযে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে সে নিতান্ত নিরীহ। না আমরা নিরীহ নয়। স্বামীটা নিরীহ। কারণ স্ত্রী রা কড়া স্বামী পছন্দ করে।

যে স্বামী নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত। না, যে স্বামী নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত সে কড়া নয়, সে শুধু নিরীহ। একদম একদম। এবারে শোন বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন হয় আরে, পুরোটা শোন পুরোটা শোন। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেওয়ার ফাঁক পাওয়া যায়না।

পুরোটা শোনার আগেই ব্যাটা হাসতে শুরু করে দিলো। আচ্ছা দাঁড়া, এবারে শোন। লোকে ভুলে যায় দাম্পত্য টা একটা art

তারপরে শোন, আরো ~ আরো আছে আরো আছে সোহাগের সঙ্গে~সোহাগের সঙ্গে রাগ না মিশলে ভালোবাসার স্বাদ থাকেনা। এটা নয় পুরোটা শোন দাঁড়া- সোহাগের সঙ্গে রাগ না মিশলে ভালোবাসার স্বাদ থাকেনা। তরকারিতে লঙ্কা মরিচের মত। লঙ্কা মরিচের মত। হ্যাঁ কি সুন্দর peaceful relationship is better. তর্ক ~ তরকা না আবার তাও আবার একটা ব্যাপার ভাব তরকা ছাড়া তরকারির taste better হয়না। এটা শোন, তোমার পতাকা যারে

তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি।

হ্যাঁ, শক্তিও দিয়ে দিলাম, তাহলে তাকে সহ্য করবো কি করে? Correct, correct । আর একটা শুনবি?

আর একটু নয় হ। কে~কে বারণ করেছে, শোন। ন~নর মাংসের স্বাদ পাইলে মানুষের হালুম, কি যাতা, হাট, পুরোটা শোন~পুরোটা শোন, it is very funny it is very funny. নর মাংসের স্বাদ স্বাদ পাইলে মানুষের সম্মন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্মন্ধে তাহার ভাবনা, সেই রূপে~ সেই~ সেই রূপ হইয়া ওঠে। কতটা ইয়ে, না থাক।

The butterfly counts not months but moments, and has an~ has time enough কিসব লিখেছে। কিসব লিখেছে, কে জানে ভাই, বুঝিনা এসব। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এসব লিখেছে। হ্যাঁ কারণ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের quote search করেছিলাম। ওপর ব্যক্তির কোলে পিঠে চড়িয়া অগ্রসর হওয়ার কোনো মাহাত্য নেই। কারণ চলিবার শক্তি লাভ ই যথার্থ লাভ। অগ্রসর হওয়া মাত্র লাভ নহে। কিসব লিখেছে কে জানে ভাই।

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন।

তার আগেরদিনকে আমি ইয়ে তে গিয়ে আরে বলনা, ওই জায়গাটার নাম কি? যেখানে অনেক electronics পাওয়া যায়। চাঁদনী ~চাঁদনী। চাদঁনীতে গিয়ে আমি মীনাক্ষীর সঙ্গে selfie তুলে এসেছি। ও গান গেয়েছে নাকি?

তাই ভাবি, মীনাক্ষী গান গাইলো? মীনাক্ষী তো আমাদেরকেও বক্তিতা দিয়েছিলো।

Womens convention হয়েছিল চাদঁনীতে ওখানে গিয়েছিলো গিয়ে অনেক অনেক অনেক অনেক খুব নিম্ন ভাবে শুরু করলো। আমি গেলাম, শোন গিয়ে একশো টাকা delegate fee দিলাম, ঠিক আছে? একশো টাকা delegate তে আমি কি কি পেয়েছি, আমি কি তোকে বলেছি?

গিয়ে fried rice টা দিয়ে আসবো? মীনাক্ষী কি খেতে পায়নি? এতো আস্তে আস্তে কথা বলছে কেন ও? আমার কাছে যে বসে ছিল সে বললো সবেতো শুরু দাঁড়া এবার আস্তে~আস্তে গলার volume বাড়বে। ওমা তাই হলো। ওরে বাবারে, কি চিৎকার করছিলো শেষের দিকে। বাবারে বাবা। এই এই এই এতো নিম্ন স্বরে শুরু করেছিল।

অনেক লোকজন এসেছিলো ওকে দেখার জন্যে। প্রচুর লোকজন এসেছিলো। ও ও বেড়িয়ে গেলো, সবাই বেড়িয়ে গেলো। সবাই খেয়ে দিয়ে নিয়ে বেড়িয়ে চলে গেলো।

হ্যাঁ একদিক দিয়ে ভালো, মানে prominence gain করছে at least । হ্যাঁ, খুবই দরকার